আমি এই চিত্র দেখতে পাচ্ছি এটি একটি গোডাউন রাতের অন্ধকারে গোডাউন -এ --

আর এই চিএে দেখতে পাচ্ছি এটি একটি অফিস ঘরঅফিস ঘরে একটি ফ্যান টাঙানো আছে অফিস ঘরের মাঝখানে একটি চেয়ার আছে।

এ দুই পাশে অনেকগুলি গাছ দেখা যাচ্ছে নিচে মেঝেতে অনেকগুলি ঘাস হয়ে গেছে।